এখানে একটা জামা কাপড়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেটার নাম হচ্ছে বালাজি গার্মেন্টস ।

উমম কাঁচের ভেতরে কয়েকটা পাঞ্জাবি।

এবং ঘড়ির সামনের দিকে অনেক জন লোক দাঁড়িয়ে আছে এবং রাস্তার সাইড -টা খুব সুন্দর করে সাজানো আছে।

চার্চ -এ ভেতরে অনেক লোককে দেখতে পাওয়া যাচ্ছে এবং বাইরে দিকে যে গাছগুলো রয়েছে গাছগুলো টুনি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে ।

সাইকেল এবং বাইক দাঁড়িয়ে রয়েছে আরেকটা দিকে আরেকটা সাইকেল দাঁড়িয়ে রয়েছে। পাশে কয়েকটা দোকান সেগুলো খোলা রয়েছে পাশে একটা ছোট্ট গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

গাড়ি দাঁড়িয়ে রয়েছে দূরে ছোট ছোট গাছ বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি পোস্ট -ও দেখতে পাও --

এটি একটি রাস্তা এবং রাস্তার উপরে অনেক বড় বড় বাস অটো টোটো এগুলো দাঁড়িয়ে রয়েছে। বাস -এর মাথাতেও কয়েকজন লোক দাঁড়িয়ে--

অসংখ্য দোকান রয়েছে এবং দূরে উঁচুতে পোস্টার টাঙানো। রাস্তার উপরে অটো বাইক এগুলো চলছে এবং কিছু মানুষ যাতায়াত করছেন।

একটা বড় পোস্টার এবং একটা বড় গাছ পড়ছে। রাস্তার ওপরে দুটো এবং দূরে অনেক স্টুডেন্ট -কে যেতে দেখতে পাওয়া যাচ্ছে।

অটোর মধ্যেও কয়েকজন বসে রয়েছে এবং দূরে বড় বড় গাছ রয়েছে।

এবং সাইড এর দিকে নীল রঙের এবং সবুজ রঙের একটা ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। এবং পেছনের দিকেও জামা কাপড় ভর্তি।

সাইড -এর দিকে কয়েকটা ছোটখাটো প্যাকেট রাখা রয়েছে ।

একটা রাস্তা রাস্তার পাশে ছোটখাটো দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো শাটার দিয়ে বন্ধ করা এবং আরেকটা দিকে দোকান খোলা রয়েছে বাড়ির নিচে সেই দোকানগুলি--

এমনি ধরনের যন্ত্রপাতি রয়েছে চারিদিকে সুন্দর লাইটিং এর মাধ্যমে।

এখানে একটা গাড়ির শোরুম রয়েছে ভেতরের দিকে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং শোরুমে -এরসামনের দিকটাতে সাটার দেওয়া দোকানের ভেতরেও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

উম পিছন দিকে লম্বা ঝাউ গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং ওপাশে একটা পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা রয়েছে।

এটি একটি মুদিখানা দোকান। যার দেওয়ালের দিকে তাক গুলোতে প্রত্যেকটা তাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং সামনের দিকে কাচের একটা টেবিল রয়েছ--

দুর্গা ঠাকুরের পেছনের দিকটা তো যে প্যান্ডেল টা করা রয়েছে সেটাও খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে দশটা হাতে দশটা অস্ত্র।

পিছনের দিকে বড় গাছ এবং পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং সামনের দিকে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে যারা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে ।

একটা লোক বসে রয়েছে নীল রঙের একটি জামা পড়ে।

আ গাছের চারিদিকে কয়েকটা গরু দাঁড়িয়ে রয়েছে এবং একটা লোক সেগুলোকে দেখাশোনা করছে এবং পিছনের দিকে--

ইলেকট্রিক -এর তার রয়েছে এবং গাছ দিয়ে সেই মন্দিরটা ঘিরা এবং মন্দির চুড়াটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে।

একটা খোলা মাঠ রয়েছে মাঠে ছোট বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় গাছের গুড়ি সেটা একটা সাইড এ রয়েছে।

এবং অনেকজন এখানে দাঁড়িয়ে রয়েছে মাঠটার মধ্যে। পেছনের দিকে--

আশেপাশে ছোটখাটো নুড়ি পাথর ও রয়েছে ।

এটি একটি চার্চ এবং চার্চ এর ভেতরটা খুব সুন্দর ভাবে সাজানো এবং চার্চে সামনের দিকটা সবার হাতে বই নিয়ে দাঁড়িয়ে প্রার্থনা কর--

একটা বড় মাঠ রয়েছে এবং মাঠের পাশে একটা ঘর ঘরের পেছনে দিকেও একটা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে এবং চারিদিক দিয়ে।